আপনি কি দেখসেন? না দেখলে কিন্তু ওই spoiler হয়ে যাবে। তাই নাকি। কথা বলবো না। তাই নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ দেখসেন নাকি? না ভাই এখনো দেখা হয় নাই চলেন তাহলে ভাই যাই আপনি একদিন। ও দেখা হয় নাই আমি দেখসি যে ভাই। আমি দেখে ফালাইসি। ও তাহলে চলেন আবার দেখি ভাই এক ~এক movie দুই বার দেখলে কিছু হয় না ভাই আরো ভালো হবে, চলেন যাই একদিন। হ্যাঁ হ্যাঁ চলেন যাই। চলেন ভাই কুন্ কুন্ কুন্ hall এ যাবেন এ যাবো ভাই কিন্তু একটা শর্ত আছে ভাই আপনি যদি আপনার movie পছন্দের movie আমি দেখি আমার কিন্তু পছন্দের movie কে জি এফ টু দেখতেই হবে আপনার কে জি এফ টু এখনো দেখেন নি? আ~আপনি দেখেছেন কিনা জানতে চাচ্ছি ভাই আমি তো দেখেছি ভাই আমি দেখসি তো। তাই নাকি? hall এ গিয়ে দেখসেন? আমি একটু fast আমি দেখে ফালাইসি। hall এ যায়া দেখসেন নাকি হচ্ছে বাসায় বসে বসে দেখসেন ভাই?

বলেন যাবো। হ্যাঁ ভাই সেটাই আমি আপনার আহ movie যেটা দেখিনা কখনো সেটা দেখতে যাবো আর আপনি আমার টা দেখবেন না এটা কখনো হয় না ভাই হ্যাঁ হ্যাঁ আমি একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে আমরা মানে এই দুই তিন বছরে আমাদের এই movie industry টা এতো grow করতেসে বুঝছেন মনে করেন যে আগে তো মানে tollywood ছিল ভালো ছিল যেরকম জিৎ জিৎ এর movie কলকাতার movie গুলো আমাদের সবাই কে এগিয়ে যেতে হবে ভাই যেটা আমাদের ভুললে চলবে না আর আমাদের হচ্ছে আমাদের আগের চেয়ে অনেক উন্নত উপযুক্তি আমাদের দেশ এ এসেছে যেগুলো আমাদের আসলেই খুবই গর্বের বিষয় ভাই। তো আমাদের movie industry যে বিভিন্ন রকম উন্নতি সাধিত হচ্ছে বা তাছাড়াও আমাদের বিভিন্ন জাগা থেকে পদক্ষেপ তারা হচ্ছে বিভিন্ন প্রকার। বাইরে তে movie করছে এবং তাছাড়া আপনি ভাই জেনে খুশি হবেন যে অনেক movie হচ্ছে যেগুলোর মান খুবই ভালো ভাই এটা আপনার hollywood bollywood কেও হার মানাবে আপনি একটু দেখলে হয়তো বা realise করলে বুঝতে পারবেন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 এবং কিছুদিন আগে একটা movie বাংলা movie খুবই hit করেছে পরান movie টা আপনি তো জানেন ভাই movie টা just আপনার একটা নৌকার মধ্যে কিন্তু না ভাই আমি আমি পরান movie টা দেখিনি বুঝসেন ওটা ওটা আপনি যদি চান তালে আমার সাথে যায়া দেখতে পারেন কারন আমি তো movie পাগল ভাই movie দেখার জন্য আমি হলো কি বলবো আর ভাই কত movie school college পালাইছি ভাই এই দুঃখের কথা কি বলবো ভাই আর ইয়া আমি ইদানিং দেখলাম একটা movie reliease হয়েসে সেটা হচ্ছে হাওয়া হাওয়া movie টা কিন্তু ভালো চঞ্চল চৌধুরীর হ্যাঁ ভাই চঞ্চল চৌধুরীরতো এখন খুব ভালো অভিনয় করছে ভাই তাছাড়াও আমরা কয়দিন আগে একটা কি মানে movie দেখেছি ভাই আপনি মনে হয় ওই movie টি দেখেছেন কারাগার ওটা movie বলা যাবেনা web series type এর আর কি but খুবই কারাগার কারাগার কারাগার two তো চলে আসছে কারাগার one two ভাই ওমাইক একটি ভাই রহস্যময় একটি ঘেরা একটি movie ভাই না দেখলে বিশ্বাস করতে পারবেন না তাছাড়াও ভাই আপনি কাঞ্চনা দেখেছেন? কাঞ্চনা two? কিংবা কাঞ্চনা কাঞ্চনা না না না এটা দেখা হয়নি এটা কি বাংলা বাংলা এটা? না ভাই এটা হচ্ছে আপনার hindi movie ও আচ্ছা কাঞ্চন কাঞ্চন কাঞ্চনা two হ্যাঁ দেখেছি এটা এটা এটা কিন্তু আপনার ইয়ে আসে ওই কাঞ্চনা two আসে কাঞ্চ~কাঞ্চনা return আছে সেরকম আসে কিন্তু মানে খুবই হর হর movie র মধ্যে খুবই ভালো করেছে

সেটা আপনার সবার সবসময় এটা মাথায় রাখতে হবে ভাই যে আপনি hall এ যেয়ে যে feel টা পাবেন সেটা বাসায় বসে feel পাবেন না কখনোই তো চলেন ভাই আমরা হচ্ছে দুই ভাই মিলে একদিন movie দেখতে চাই movie দেখে একটু এক cup চা খাই একটু আড্ডা দেয় অনেকদিন বের হওয়া হয়না আমার আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা এই মানে বিদেশী movie গুলো না দেখে বাংলাদেশ এর যে movie গুলো আছে সেই movie গুলা আগে শেষ করি কারণ বাংলাদেশ এর রাজ্যস আয় কিন্তু মাথায় রাখতে হবে money র দিকটা money র দিক থেকে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ ভাই money দিক টা অবশ্য আগাতে হবে নাহলে ভাই কষ্ট হয়ে যাবে ভাই না না না এই আপনি মনে হয় জানেন না যে বাংলাদেশ এর যে movie গুলো আছে এগুলো কিন্তু গুণগত মান থেকে এখন অনেক এগিয়ে যাচ্ছে মানে তেমন একটা কিছু কিছু movie খুব ভালো লাগে লেগেছে যেমন হাওয়া আহ তারপর হচ্ছে সেটা পুরাটা কাহিনী আমি শুনেছি একজন আমার friend এর কাছে তো শুনে খুব ভালো লেগেছে তো আমি দেখার ইচ্ছা করতেসি তো শ্রীঘই দেখবো তাছাড়াও তাছাড়া সেগুলা খুবিই অসাধারণ করেছে সেটা আপনি হয়তো বা দেখতে পারেন ভাই আর মহানগর মহানগর যে web series টা আসে ওই web series টা কিন্তু অনেক ভালো মহানগর আপনার এই নায়ক টা আমার নাম মনে পড়তেসে না মোশারফ করিম ভাই মোশারফ করিম আমি এটা হ্যাঁ হ্যাঁ trailer দেখসি ভাই trailer টা দেখে খুবই আমার ভালো লাগসে but লেখা পড়ার ফাঁকে আসলে সুযোগ হয়ে উঠে না ভাই মানে মোশারফ করিম কে চেনা যাচ্ছে না মানে এমন ভাবে তিনি অভিনয় করেছেন তা~তাছাড়াও এখন ভাই যে নাটকগুলা আসে সেগুলা খুবিই ভাই খুবিই ভালো আপনি

Thriller story ওটা হ্যাঁ হ্যাঁ তবে thriller movie গুলা আমারে সবাই ভালো লাগে ভাই কারণ as a time ভাই আমাদের একটা boring মানে boring আইসা পরে একটা time এ তখন আমাদের thriller movie গুলা

হ্যাঁ হ্যাঁ দৃশ্যাম two মানে আপনি কিভাবে সময় টা পার হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না মনে হবে যে আরেকটু যদি বড় হয়তো আরেকটু যদি বড় হয়তো তাই নাকি ভাই দৃশ্যাম one টা দেখসেন তো মানে Thriller movie এমন ভাবে পাল্টি খাই মাঝখানে ওই অজয় অজয় দেবগান অজয় দেবগান হচ্ছে নায়ক। বুঝতে পারসী ভাই না thriller movie গুলো তে রহস্য মই একটা জগৎ ভাই এটা আপনি রহস্য টা করতে পারবেন না সেটাই তাদের হচ্ছে একটি গোপন অস্ত্র হম হম তবে রহস্যময় জিনিস দেখতে খুবই ভালো লাগে আপনি কি শুধু movie দেখেন? নাটক টাটকা দেখেন না ভাই? নাটক ও কিন্তু industry তে খুব আগাই গেছে বাংলাদেশ সেটা আপনি কল্পনা করতেও পারবেন না না আমি নাটক উনার নাটক গুলো আমি দেখি আর দেখা হয়না নাটক গুলা আগে আস্ত এখন তো উনি web series এ ব্যস্ত ঐগুলা দেখি আর আরো আরো কয়েকটা নাটক দেখছি কিন্তু নাটক গুলা দেখা বেশি দেখা হয়না তাই নাকি? বুঝছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর আমাদের ঐখানে যে মহাখালী আসে ওই মহাখালী তে তো মনে হয় আসে না? আপনি কি জানা আছে আপনার? মনে হয় হ্যাঁ মহাখালী তে একটা আছে ভাই তো সেটাতে আমার কখনো যাওয়া হয় নাই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 কাছা কাছী যে আছে সেটাতে যাওয়া হয় না সেটা দুঃখজনক আসলেও ভাই যেটা হয়ে থাকে আসলেও ভাই আমরা যেটা পরিচিত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

ওগুলা দেখি পরে বাসায় আসে google এ search দিয়ে দেখসি সত্যি একটা পরে আসলে ভাই আমাদের জগৎ টা অনেক কিছু আমাদের মানে বাইরেই হয় যেটা আমরা আসলে কল্পনাও করতে পারি না সেগুলা আমাদের সবসময় মাথায় রাখতে হবে ভাই যে আমাদের সব অনেক কিছুই হয় যেগুলা আমাদের সাথে মানে সামঞ্জস্য পূর্ণ না ভাই আপনার আরেকটা movie র নাম শুনলাম সেটা হচ্ছে হচ্ছে কি নাম আরে ভুলে গেলাম রাভান রাভান তাই নাকি ইয়ার জিৎ এর জিৎ এর কলকাতা তাই নাকি ওই movie টাও ওই movie শুনলাম যে মোটামুটি level এর ভালো তাই নাকি হ্যাঁ হ্যাঁ জিৎ এর আছে আপনার যদি আপনি comedy movie দেখতে চান তাহলে ওই আহ অংকুশ এর অংকুশ এর movie গুলা release আবার রসগোল্লা নামে একটা movie তাই নাকি কি বলেন ভাই নাম ই তো ভাই twist হ্যাঁ হ্যাঁ comedy thriller এই movie গুলা কিন্তু খুব ভালো যে এক সময় হাসি এক সময় আবার জগন চক্কর কি হবে কি হবেনা বুঝতে পারসী ভাই হ্যাঁ হ্যাঁ এগুলাই

Movie গুলো আছে এগুলো কিন্তু flop এর ওপর flop দিয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু খুবই দুঃখ জনক বেপার এগুলো আসলে ভাই যেটা বেপার গুলো হয়েছে ভাই flop করার পেছনে অনেক কারণ থাকতে পারে ভাই কারণ হচ্ছে এখন movie industry এমন ভাবে aggresive হয়ে গেছে ভাই একের পর এক movie আমি দেখলাম যে ওই ক্যানান্ডা movie সাউথ ইন্ডিয়ান movie এই movie গুলো কিন্তু খুবই এগিয়ে যাচ্ছে একসময় তারা মানে hollywood বলতো sorry bollywood বলতো যে তোরা কি কালা মানুষ কি অবস্থা তোদের তোরা তো movie করতে পারিস না এই কি কথা বলিস বুঝি না সাতালের মত দেখতে কিন্তু এখন bollywood copy করতেসে সাউথ ইনিডিয়ান movie থেকে সেটাও আপনি ঠিক বলেসেন ভাই আসলে সময় এর সাথে সাথে সব কিছু change হয় তো সেটাই হয়েছে তাদের সাথে আর সারুখান এর তো একটা ছবি আসতেসে পাঠান তারপরে আসবে মনে হয় donkey এখন দেখা পাঠান এর তো movie ইয়ে টা দেখলাম গান গুলা দেখলাম প্রথমে প্রথমে যে গান টা release হয়েছে গান টা তো movie থেকে মানে cut করে দিলো বুঝছেন। তাই নাকি ইয়ে পাঠান এর movie টা Cut মানে ওই censor board এ গেছিলো censor board এ যায়া বলতেসে না এই movie র এই গানটা রাখা যাবে না তাই নাকি প্রথমে রঙিলা রঙিলা ওই গানটি না রাখার কারন আপনি কারণ কি জানতে পেরেছেন ভাই কি হতে পারে? না না জানতে পারিনি আসলে অনেক কারন ই হতে পারে ভাই যারা movie বিশেষজ্ঞ আছে তারাই আসলে সঠিক তত্থ বলতে পারবে ভাই হ্যাঁ হ্যাঁ তবে আমরা ভাই যেটা চাই যে না আমাদের হচ্ছে একটি মানে ভালো একটি movie industry তৈরী হোক দেশের জন্য যেটা হচ্ছে দেশের জন্য ভালো হবে almost সবসময় এটাই চাই আমরা যে আমরা হচ্ছে একটি ভালো movie industry চাই আমি যতটুকুন জানতে পারলাম যে ওরা যেরকম আমাদের ওই মার্ভেল এর যে movie গুলো আছে না তারা ইন্ডি ইন্ডি~ইন্ডিয়া তেও কিন্তু একটা universe তৈরী করতে চাচ্ছে তারা পাঠান ডানকি এরম একটা universe তৈরী করবে যে এই universe এ এটা থাকবে ওই universe এ ওটা থাকবে এটা খুব ভালো একটা উদ্যোগ আমার মনে হয় উদ্যোগ টি মানে খুব গুরুত্ব পূর্ণ বা ভালো হয়েছে তো movie industry র জন্য সবসময় শুভ কামনা রইলো movie industry যেন ভালো করে এবং আমাদের ভালো কিছু উপহার দিতে পারে সেটি সবসময় আমাদের চাওয়া তার বাইরে আমাদের কোনো চাওয়া নাই আপনি কি মনে করেন? মানে movie টার সম্পর্কে আপনার কি আমি আমার যতটুক মনে হয় যে একসময় এই cinema hall গুলো থাকবেনা বুঝছেন cinema hall থাকবেনা সব চলে আসবে digital platform জি জি সেটাই কিন্তু এটা কিন্তু এটা কিন্তু খুবই দুঃখ জনক কারণ digital platform এ যখন চলে আসবে মানুষের কিন্তু কমে যাবে জি জি অবশই কমে যাবে সেক্ষেত্রে যাই হোক আমরা চাই যেন সবকিছু ঠিক থাকে আচ্ছা ভাই তাহলে ভালো থাকেন okay ভাই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম ভালো থাকেন আর আপনার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 হম শুভ হ্যাঁ hello হম কেমন আছো? এই ভালো আছি, তুমি কেমন আছ? এই আছি ভালোই আর

আমার হ্যাঁ ভালোই ছিল তো একটু সমস্যা ছিল আরকি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

তো blood নিয়ে একটু আহ সমস্যার মধ্যেই পরে গেছিলাম আরকি তো blood donor পাচ্ছিলাম না আর ওখানে hospital এ blood ও মানে কিনতে পাওয়া যাচ্ছিল না তো তারপরে তো বাড়ি থেকে আহ কারো match হচ্ছিল না তো শেষে আবার আমার match হল দিয়ে আবার আহ blood দিলাম দিয়ে তো দু বোতল রক্ত দিয়েআর কি আহ আরকি ঠিক হলো আর কি আচ্ছা তোমার রক্ত কোন group?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 ও আচ্ছা দিয়ে এখন সব ঠিক আছে হ্যাঁ এখন সব ঠিক আছে এখন মা বাচ্চা সবই ঠিক আছে দুজনেই ঠিক আছে মানে একটু complicated ছিল তো সেই জন্য একটু আহ blood একটু বেশি নষ্ট হয়েছে আর কি আর operation করলে তো blood তো যাবেই তো আর

শরীরে blood এর আহ পরিমাণ একটু কমও ছিল তো সেই কারণে আরকি আহ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 তো এই আমার খবর বলতে চলছে একটু তোমার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

এবার ধরো আহ এই উম আহ সরকারি যে hospital গুলো আছে এইগুলো hospital এ camp বসে তারপরে আমরা যে college এ পড়াশোনা করি সেই college একটা time এ camp বসে রক্ত blood নিয়ে হম হম হম সেতো আহ তাও রক্তের মারপিট বুঝ~ বুঝতে পারলে মানে blood donation সব জায়গায় চলছে তো লোকে লোকে হয়তো দিচ্ছে অনেকেও কিন্তু তার পরেও blood এর সংকট একটা থেকেই যাচ্ছে আমাদের আর blood আহ আসল কথা বলতে camp তো বসছেই পাড়ায় পাড়ায় বলো বা আহ কোন অনুষ্ঠানে বলো বা কোনো কোনো পুজোতে দেখছি blood আহ donation camp বসাচ্ছে তারপরে বিভিন্ন club গুলো বিভিন্ন সময়ে আহ blood donation camp বসাচ্ছে তো এই blood donation camp এ আর কয়জন আর blood দেয় আহ দশ বারো জন হয়তো দেয় তারপরে তো আর দেয় না কারণ blood এর সংখ্যাটাও তো উম প্রচুর লাগবে আর হম আর রোগ মানুষের রোগ তো আর কম হচ্ছে না মানুষ হচ্ছে মানুষের রোগ ও সেরকম বেশি হচ্ছে, তো রোগ বেরোগ বেশি থাকলে তো blood এর একটা আহ মানে বড়ো ঘরো operation যদি করতে হয় তাহলে blood যদি লাগে তখন সেক্ষেত্রে কিন্তু blood কিন্তু আর পাওয়া যাচ্ছে না blood bank এ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

ওরা যদি বিপদে না পড়ে তাহলে তো দেবে না ধরে রাখো যে উম আহ তুমি তো আর এমনি দিতে চাইবে না যে blood দেবো আমি হ্যাঁ, এখন সচেতন লোকজন যারা আছে তারা হয়তো দিচ্ছে বা আহ দিতে আগ্রহী দেখাচ্ছে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 কিন্তু দেখতে গেলে সেটা কিন্তু নয় blood দেওয়া কিন্তু একটা দরকার মানুষের কারণ আহ একটা সময় পর blood তো আহ যতটা পরিমাণে উৎপন্ন হয় হ্যাঁ একটা খরচের তো দরকার আছে blood টা যদি নষ্ট না হয় বা খরচ যদি না হয় তাহলে বা~ blood টা আবার উৎপন্ন হবে কি করে তো একটা circle টা এই circle টার ও একটা দরকার আছে মানুষের শরীরে তো সেই জিনিস গুলো তো আর সবাই আহ বোঝে না সবাই সেই জিনিসগুলো তো ভাবনা চিন্তা করেনা না তার ফলে এই blood সংকট টা দ্যাখা দিচ্ছে আর সবাই যদি এক বোতল করে রক্ত দেয় তাহলে তো আমাদের দেশে blood এর পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে যাদের আহ সচলাচল আহ যাদের blood টা একটু বেশি আছে পরিমাণে চোদ্দ point এর ওপরে যাদের থাকে তাদের তো দেওয়া একদম উচিত হ্যাঁ ঠিকই বলছ আর তাছাড়া সাধারণ মানুষ বুঝতে পারছে না যে তোমার রক্তদান করলে যে অনেক রকম শরীর থেকে অনেক অসুখ কম হয় আর তাছাড়া তাদের শরীর স্বাস্থ্য অনেকটা ভালো হয় সেটা বুঝতে চাইছে না হম হম হম তো এটা কিন্তু বোঝা দরকার আমাদের আহ সবাইকে বোঝা দরকার হ্যাঁ না সত্যিই রক্তদান করা একটা মহৎ কাজ অনেক বড় কাজ মানুষেৱ আহ অনেক রকম কি বলবো আহ মানুষ অনেকরকম অসুবিধার মধ্যে পড়ে তো কিন্তু এই রক্তদান করাটা আহ তো একটা খুবই ভালো কাজ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 এই চিন্তাভাবনা টা নাই যে আমি রক্ত দিলে হয়তো আরো দুটো patient আহ বাঁচতে পারে কারণ অনেক আমাদের আহ দেশে আছে অনেকে আছে যে আহ আহ রক্তের জন্য কিন্তু মারা যাচ্ছে hospital যাচ্ছে বড় accident হচ্ছে ধরে নাও কোথাও accident হলো তার তো রক্ত যদি চলে যায় শরীর থেকে তার তো রক্তের প্রয়োজন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

একটা লোক যদি চিন্তা ভাবনা করে সাধারণ মানুষ যে আমি এই রক্ত দিয়ে উম যদি কারোর জীবন দান হয় তাহলে কিন্তু একটা এটা মানে বড় ব্যাপার আর নিজেকেও সেটা গর্ববোধ মনে হয় যে না আমি রক্ত দিয়েছি আহ বেচে আছে আরেকটা জিনিস যারা রক্ত দিচ্ছে তারা মানে তিন মাস পর পর মানে কিছুদিন পরপর হলেও তারা রক্ত দেয় মানে যা ধরো habit হয়ে গেছে যে আমরা রক্ত দিই তো আমরা রক্ত দেবো উম যাদের মধ্যে এই সমাজের কল্যাণ করার যে এই ভাবটা আছে তারা regular মানে regular না হলেও কিছু কিছু সময় পর পর তারা রক্ত দান করবেই হম হম হম হ্যাঁ তারা করে যারা হয়তো আহ চিন্তা ভাবনা করে সেই সব আহ দিক গুলো বা সেইসব উম আহ বিষয়গুলো যে না আহ আমাদের শরীরে তো আহ অপচয় রক্ত হচ্ছেই কারণ একটা সময় পর যে উম আহ আমাদের শরীরে কিন্তু আমাদের শরীরের আহ recycle আহ circle টা কিন্তু ওরকমই যে প্রত্যেকদিন রক্ত তৈরি হয় আবার রক্তটা প্রত্যেক দিনই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 আহ বেশি রক্তটা দেওয়া তো দেওয়া উচিত না আমাদের আহ কাউকে বা দান করা উচিত বা উম শরীরের যে রক্ত চলে যাবে এক বোতল বা দুই বোতল যদি রক্ত বের করে নেওয়াও হয় তার ফলে যে উম আহ রক্তটা পূরণ হবে না এটা কিন্তু না লোকে কিন্তু এই জিনিসটা ভাবনা চিন্তা করে যে না আমার রক্ত চলে গেলে রক্ত তৈরি হবে না আহ এটা কিন্তু উম আহ ঠিক নয় বা এই এই চিন্তা ভাবনাটা কিন্তু একদম আহ সত্যতা নয় তো উম আহ doctor রাও বলে বা আহ আহ সেই campaign করে যে না রক্তদান করা দরকার বা রক্ত দেওয়া দরকার তো এখন মানুষ কতটা সচেতন হবে দে~ দেখার বিষয় আছে আর আহ ডাক্তারদের মতে দেখো রক্ত আমাদের শরীর থেকে নেওয়া হয় পাঁচশো ML মত আর আর এই সেই রক্ত তৈরি হতে উম আমাদের সময় লাগে ওই নব্বই দিন মতোন ধরতে পারো তিন মাস মতোন time লাগে তিন মাস পর আবার তো শরীরের আহ যে রক্ত আমরা দিয়েছি তার সেই আরও fresh রক্ত তৈরি হয় হম হম হম সে তো হয় ই আর সেটা তো হবেই কারণ আহ মানুষের circle টাই তাই মানে আমাদের প্রত্যেকটা উম আহ জিনিসেরই আহ যার জন্ম আছে তার উম আহ মৃত্যু আছে এই জিনিসটা তো আছেই একটা circle তা সেরকম যদি রক্ত তো উম আহ বেরিয়ে যায় তাহলে রক্ত তো তৈরি হবেই তাইনা? হ্যাঁ

আহ সবথেকে প্রথমে সরকারি হাসপাতালে ছুটে যায় অসুখ বা কিছু হলে তো কিছু কিছু সময় এত পরিমাণে লোক হয় আহ মানে রোগী হয় যারা উম blood পায় না বলতে গেলে

হম হম হম blood পায় আর তারপরে দেখা গেল যে কিনে নিতে হয় বা কিনে নিলেও হয়তো পয়সা টয়সা দিলেও হয়তো blood পাওয়া যায় না অনেকক্ষেত্রে

তো সেই ক্ষেত্রে কি করতে হয় তখন যে না আমি উম আহ donor নিয়ে আসছি বা কোন মানুষকে ধরে নিয়ে আসলো বা বাড়ির কেউ family র যদি কেউ থাকে যে না রক্ত দিতে পারবে বা রক্ত match হচ্ছে তখন সেই ক্ষেত্রে রক্তটা আহ donor দিয়ে সেই রক্তটা নেওয়া হয় আর এখন যা patient র ভিড় প্রত্যেকটা hospital এ সরকারি hospital এ তো উম আহ প্রচুর রকম patient তো এতো patient এর মধ্যে এই blood সংকট টা একটা থাক~ থেকে যাবেই আমাদের হ্যাঁ মানুষ সচেতন না হলে এই সংকটটা সারা~ মানে বলতে গেলে চিরজীবনই থেকে যাবে আর তোমার Govment hospital গুলোয় দেখি অনেক রকমের blood নিয়ে অনেক রকম scam ও চলে যেমন ধরো কোন জায়গায় ধরো মানে রক্তের জন্য গিয়েছে হয়তো তাকে তার মানে তার জন্য কিছু charge করা হচ্ছে পয়সা পয়সা নেয়া হচ্ছে তো তা সত্ত্বেও কিছু কিছু জায়গায় রক্ত দেওয়া হচ্ছে না মানে যেগুলো ধরো একটু আহ বদমাশি type এর জিনিসগুলো করে অনেক জায়গায় যারা গরিব মানুষ হয় এই তাদের তাদেরকে এই জিনিসটা বেশি ভোগ করতে হয় হ্যাঁ হ্যাঁ সেইটা তো থাকবেই কারণ দেখো যেখানে আহ সমাজে চলতে গেলে ভালো মানুষ খারাপ মানুষ তো থাকবেই সেটা তো একটা নৈতিক দিক আর সব থেকে বড় কথা হলো যে উম দুর্নীতি তো সব জায়গাতেই আছে আমাদের এখন দুর্নীতি এমন অবস্থায় গেছে যে আহ সর্বক্ষেত্রেই দুর্নীতির আহ একটা আহ পরিমাণ কিন্তু বেড়ে চলেছে তো আহ সরকারি hospital বলো আর বেসরকারি hospital বলো কিছুসংখ্যক দালাল লোকজন থাকে যারা এইসব সমস্ত আহ দুর্নীতির সঙ্গে জড়িত বা কিছু সংখ্যক হয়তো উম সব ক্ষেত্রে বলছি না কিছু ক্ষেত্রে আহ দেখা যেতে পারে যে hospital এর কিছু staff বা hospital এর কিছু লোকজন এ~ এর সঙ্গে জড়িত আছে যে যারা এই সমস্ত দুর্নীতিগুলো কিন্তু করে টাকা পয়সার বিনিময়ে আহ over আহ value তে মানে যেইটা দাম নাই তার থেকে বেশি দাম নিয়ে ওরা আহ বিক্রি করে বা একটা সংকট তৈরি করে দেয় এটা কিন্তু একটা আহ থেকেই যাচ্ছে বরাবরই হ্যাঁ ঠিকই বলছ আর তাছাড়াও একটা জিনিস যেখানে ধরো আহ কোন মানুষের শরীরে যদি কোন অসুখ থাকে তাহলে হয়তো সে রক্ত দিতে পারবে না আর কে তোমার উম রক্তদান করতে গেলেও তো তোমার ধরো বিভিন্ন রকমের পরীক্ষা মানে তার ধরো যদি শরীরে sugar বা কোনরকম আহ কোন অসুখ বা যদি থাকে ওই তার শরীরে তাহলে আহ সে তো সঙ্গে সঙ্গে পরীক্ষা ছাড়া রক্ত নেওয়া যা~ যায় না

সেইটা তো আছেই সেটা তো থাকবেই কারণ আহ যারা যাদের sugar pressure patient আহ যে সমস্ত লোকজনের sugar pressure আছে তো তারা তো রক্ত দিতে পারবে না এক প্রথমত আর দি~ দিলেও সে উম যাকে দেবে তার হয়তো sugar বা pressure হয়ে যেতে পারে এই একটা আহ বিষয় থেকে যাচ্ছে আর যাদের এ আহ kidney সংক্রমণত রোগ যাদের kidney এর সমস্যা বা kidney damage তারা তো হয়তো blood দিতে পারবে না কারণ তাদের তো এমনিতেই তখন রক্তের পরিমাণটা খুব কম থাকে আহ সাধারণত মানুষের শরীরে তো উম চোদ্দ point থাকে normally আর মেয়েদের তো বারো point বা দশ আহ দশ থেকে বারোর মধ্যে থাকে তো সেক্ষেত্রে তার কমে যদি থাকে তাহলে তো তাকে আহ রক্ত দেওয়া আহ সম্ভব নয় বা সে রক্ত দিতে পারবে না তো উম আহ এইগুলো ব্যাপার কিন্তু থেকেই যায় হ্যাঁ তো ঠিক আছে তাহলে আজকে অনেক কথা হল আজকে রাখি পরে আবার অন্য সময় কথা হবে নাকি

হ্যালো, আহ আমি সরজ electronic থেকে কথা বলছি, আমি কি Mr. তারক বিশ্বের সাথে কথা বলছি? Hello sir আমার নাম সরজ দে, আমি basically আমাদের এখানে, আপনাদের এখানে একটি নতুন আহ মানে পরিষদ তলা এলাকায় একটি নতুন আমরা electronic দোকান দিয়েছি, এটা showroom বলতে পারেন আপনি এটাকে. তো আমরা এখানে basically যত ধরন আহ TV, fridge, আহ washing machine আহ Fan নানা রকম যত রকম আপনি ঘরের নিত্য প্রয়োজনীয় electronic জিনিস ব্যবহার করেন তো সে সমন্ধে আমাদের কিছু offers রয়েছে. আহ আরও আরও অনেকি জিনিস রয়েছে তো সেই ব্যাপারে just আমি আপনের সঙ্গে আমি একটু কথা বলতে চাই, তো আপনি কি আমাকে কিছু সময় দিতে পারবেন? Thank you sir হ্যা basically আমাদের এই store টা বেশি দিন হয়নি আহ one month এর মতনি হয়েছে যে, store টা open হয়েছে তো আপনাদের এখানে তো আশা করছি আপনি মানে তো বলেন যেহেতু আপনি গেছিলেন তো খুশি হলাম এটা শুনে. basically sir আমাদের অনেক আরও branch আছে তো আমাদের আনেক branch এর মধ্যে আমাদের এই পরিশদ তলা এলাকাই নতুন একটি~ নতুন এই branch খোলা হয়েছ. তো বিশেষ করে যেহেতু এক~ মানে একদমি নতুন নতুন open হয়েছে sir তাই তো তারপরে আবার new year ঈদ চলছে এখন তো Oi jony sir আমরা অনেক রকম offer নিয়েছি, মানে অনেক জিনিসের উপর ধরুন আপনি আহ TV র উপরে পাচ্ছেন, তারপরে আপনি phone এখানে আমাদের এখানে phone এর ও avialablity আছে তো phone আছে smart phone আছে, তারপরে ধরুন আপনি fans আছে আহ তারপরে নানা রকম washing machine, induction oven তারপরে fridge, TV তো mandetory এগুলো এসব ~এসব সমস্ত জিনিসের উপর sir আপনি নানা রকম offer পাবেন, আর আমাদের এখানে সমস্ত brand এর জিনিস যে রকম ধরুন বিভিন্ন brand যত নামি দামি brand আছে সমস্ত নামি দামি brand এর জিনিসপত্র আমাদের এখানে পেয়ে থাকবেন, তো আমাদের sir আহ মানে এই মুহূর্তে ধরুন যে জিনিসটার দাম চলছে, মানে এই জিনিসটার market price ধরুন কুড়ি হাজার টাকা, তো সেটা তার আমরা offer এ দিচ্ছি, এই মুহূর্তে দাঁড়িয়ে সতেরো হাজার পাচশ টাকা এ তো বিভিন্ন রকম আপনি আড়াই হাজার, দুই হাজার, তিন হাজার, চার হাজার যে রকম মানে জিনিসের জিনিস হবে সে রকম আপনে নোনা রকম offer ও থাকবেন. মানে আপনার যদি কিছু requirement থাকে বা কিছু এ রকম থাকে তো আমাদের কাছে জানাতে পারেন, তো আমরা সব সময় চেষ্টা করব আপনাকে best value টা দেওয়া. উহ হ্যা sir আছে কিন্তু sir এই মুহূর্তে আপনি যেহেতু বললেন, এই উহ TV টার কথা, তো এই মুহূর্তে তা আমাদের কাছে নেই, মানে এই মুহূর্তে showroom অবশ্যই মানে showroom এ নেই avialibility কিন্তু sir আপনে যদি ধরুন, আহ আপনার যবে লাগবে, আপনে যদি তার এক সাপ্তাহ আগে আমাদের inform করে যদি কিছু টাকা advance করে দেন যে আমাদের আহ মানে আমার এই এই brand এর TV টা চাই এতো এটার specification এত inch TV তো আমরা অবশ্যই sir আপনাকে সেটা provide করিয়ে দেব, আর আপনে যদি চান যে, না আমি এভাবে করতে মানে এই মুহূর্তে নেই, মানে এই মুহূর্তে নেই যখন থাক আমি নেব না বা এই মুহূর্তে আমার কা~মানে আমি যদি না দেখে নেব না, তাহলে sir আমি বলব যে, আপনি যদি অন্তত দু মাস wait করে যেতে পারেন আহ সেটা আমি জানিনা আপনি মানে আপনার উহ অসুবিধা না সুবিধা হবে যে দু মাস যদি wait করে যান, কিন্তু যদি আপনি দু মাস wait করে যেতে পারেন, তাহলে অবশ্যই আমাদের store এ আবার সমস্ত stock আসবে অবশ্যই Maniac ছিল but এই মুহূর্তে নেই. Maniac এর stock আমাদের বেশি ছিল না কারণ এটা যেহেতু নতুন নতুন brand উঠছে, কিন্তু হ্যা অবশ্যই brand টা খুবই ভালো. তো sir এই মুহূর্তে আমরা বেশি stock রাখছি না আমরা মাত্র তিনটে থেকে চার টে stock রেখেছিলাম তো ওটা আহ মানে যেহেতু আমরা offer দিচ্ছি sir তাহলে sir আহ ওটার sir বেরিয়ে গেছে, stock এখন শেষ হয়ে গেছে, তো আমরা sir একটু মানে time লাগবে, এই stock টা return আসতে তো, আপনি যদি sir দু-তিন মাস একটুও সময় মানে এর এক মাস বা দু মাস যদি এ sir সময় দিতে পারেন আহ তালে খুব ভালো হয়. এক দু মাস sorry sir ভুল বললাম, এক দু মাস লাগবে না, যদি এক থেকে দু সাপ্তাহ আমাদের time দেন, তাহলে sir আমরা stock টা refill করবো. হ্যা sir নিশ্চয়ই! আপনি যে, mt two~ twenty sir basically এটা twenty one inch এর~ twenty one inch এর size এটা আপনার তিনটা size তো এটা sir basically এটার দাম এটার দাম খুব সামান্য বেশি নয়, এটার দাম sir পড়ছে পরছে আপনার ষোল হাজার সাতশ টাকার মত পড়ছে এটার দামটা আর কি, এটার আয়ু sir এটার চেয়ে better

প্রথমত আপনি ইতিমধ্যে পেয়ে যাচ্ছেন, wi-fi connectivity পেয়ে যাচ্ছেন, আপনি আপনি আপনার ঘরে যদি wi-fi এর আহ মানে সুবিধা থাকে, তাহলে sir আপনি direct সেখানে connect করতে পারবেন. তারপর যেহেতু sir এটা smart TV আপনি এখানে Netflix তারপরে অবশ্যই youtube আপনি~ আপনি এটা Google enable মানে আপনি Google এর মানে আপনে যেরকম phone এ যেরম করতে পারেন যে phone এর phone screen টা টিপে থাকলে যে Google এর আপনার voice assistant টা activate হয়ে যায়, সেটাও আপনে করতে পারবেন. work system টা আছে এটাই তারপরে Youtube দেখতে পারছেন, web search করতে পারছেন. উহ Hotstar থেকে শুরু করে Netflix এসব সমস্ত জিনিস দেখতে পারছেন. Amazon Prime এসবের আহ আর একটা জিনিস যে হ্যা এই Maniac এর সঙ্গে যে offer টা দিচ্ছে, সেটা হল Maniac এর সঙ্গে যে আপনাকে Amazon চাইলে দু- মাসে subscription দিয়ে দিচ্ছে, মানে আপনি দু মাস free তে Amazon Prime এ আপনি যা যা জিনিস রয়েছে, আপনি সমস্ত কিছু accept করতে পারবেন. অন্ত মানে এটা কিন্তু sir মানে এটা on~ only মনে হচ্ছে, এই month এর end অব্দি রয়েছে sir এই month এর end অব্দি বা জানুয়ারি ফেব~ ফেব্রুয়ারি হয়ত sir এই offer টা চলবে, তারপরে হয়ত sir এই offer টা আর থাকবে না. তো আপনি যদি offer টা নিতে পারেন মানে তো খুব ভালো হয়, কিন্তু sir আহ আপনাকে যেহেতু বললাম stock এর একটু problem চলছে তো কিন্তু আপনেই যদি বলেন যে, না আমার এই মুহূর্তেই চাই তো তাহলে sir আপনার হয়ত হাজার টাকা extra লাগবে. কারণ আমাদেরকে সেই ভাবে মানে, stock থাকে ওই ভাবে আনতে হবে, আমাদের তো একটা TV আনি না.